এটি একটি সরকারি স্কুল -এর বিল্ডিং । বিল্ডিং -এর বাইরে রয়েছে--

এই ছবিতে একটি নদী দেখতে পাওয়া যাছে--

আর বিল্ডিং -এর সামনে দিয়ে সারি সারি রয়েছে বড়ো বড়ো গাছ।

টাঙানো ওপরে লেখা আছে মনপ্পুরম গোল্ড নোল লোন নিচে লেখা আছে ইন্টারনেট অন্ধ্রা ব্যাঙ্ক এ.টি.এম. ।

আর স্টেজ -এর সামনে রাখা আছে অনেক চেয়ার | চেয়ার -এর ওপর সাদা কভার পরানো রয়েছে।

দোকানগুলো বিভিন্ন রকমের জিনিস দিয়ে সাজানো রয়েছে ।

খোলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে | ছবিটি দিনে তোলা।

মন্দির-এর সামনে একটি নারকেল পাতা ও গাছের কাঠ দিয়ে বানানো হয়েছে একটি মণ্ডপ ।